এই মেলার প্রবেশপথ দিয়ে ঢুকবো। খুব একটি আলোকিত হচ্ছে খুবই ভালো লাগ--

সেখানে আগে যেয়ে ক্যামেরা বন্দি হয়ে আমরা চার পাঁচ জন যে যারা যাব যে বন্ধুরা যাব এবং বিভিন্ন খাবার উপভোগ করব সে তো জানাই--